এবং মসজিদটি খুব সুন্দর এবং ভিতরে অনেক সুন্দর ভাবে কাজ করা মসজিদটি বাড়ি পাশে একটি বড়ো বাড়ি এবং বাড়িটির পাশে অনেক গাছপালা আছে।

এই দৃশ্যটিতে আমি দেখতে পাই যেএটি একটি মসজিদের ভেতরে এবং এখানে মু-মুসলিমদের- আল্লা থাকে এবং এটি--